উঃ এর মধ্যে সিয়ার একটা বোতল একটা বালটি।

একটা ট্রান্সফরমার দেহা যার একটা অ্যাল্টো গাড়ি দেহা যার।

গর দেহা গেসে কয়েকটা পোস্টার দেহা গেসে।

ঘরের ভিতরে একটা বাল্ফ জ্বলের দেখা গেসে।

বিল্ডিংয়ের পাশে কয়েকটা ফ্ল্যাগ দেখা গেসে বিল্ডিংয়ের পাশে কয়েকটা পোস্টার দেখা গেসে।

ঘরের ভিতরে একটা বোর্ড দেখা গেসে।

একটা গর দেখা গেসে গরের একটা গেট দেখা গেসে।